গেরুয়া ও পাশের দেওয়ালের কালার আকাশি মল -এর ভেতরে এব হয়তো লোকজন নেই কারণ মল -টি সদ্যই তৈরি করা হচ্ছে।

যার রং নীল রঙের এটি হয়তো নতুন স্কুটি কিনবে বলে রাখা আ--

এখানে একটি দোকান দেখতে পাওয়া যাচ্ছে দোকানটি একটি ইলেকট্রনিক্স -এর দোকান।

এখানে একটি কক্ষ দেখতে পাওয়া যাচ্ছে কক্ষটির একপাশ জুড়ে অনেকগুলি ছোট ছোট বেড রয়েছে।

এটিকে দেখে মনে হচ্ছে এটি একটি হসপিটাল -এর কক্ষ এটি শুধু হসপিটাল -এর কক্ষই নয় এটি বাচ্চাদের ইন্টেনসিভ কেয়ার ইউনিট ।

তার সাইকেল -এ সমস্ত রকমের ফল আছে যেটি বিক্রি করতে নিয়ে যাওয়া হ--

এখানে একটি কক্ষ দেখতে পাওয়া যাচ্ছে কক্ষটিতে অনেক রকমের মেশিন রয়েছে এগুলি জিম মেশিন অর্থাৎ এটি একটি জিম ।

ছাউনি দেওয়া রয়েছে এটি একটি চায়ের দোকান ওপরে লেখা রয়েছে--

এখানে একটি স্টেজ দেখতে পাওয়া যাচ্ছে স্টেজ -টি বিভিন্ন ধরনের আলোক সজ্জায় এবং রং বেরঙের কাপড় দিয়ে সজ্জিত বেশ অন্য রকম ভাবে--

একটি পোট্রেট রয়েছে এছাড়া কক্ষটিতে দুটি টিউব লাইট জ্বলছে কক্ষটিতে একটি স্লাইডিং জানলা রয়েছে।

এখানে বর্তমানে খালি তবে এখানে প্রচুর ছেলেমেয়ে পড়তে আসে এবং আসবেও।